এটি একটি কোনো বাড়ির ছবি খুবই সুন্দর কাজ করা বাড়িটি আছে উম বাড়িটির মাথার দিকে তিনটি গম্বুজের মতো দেখা যাচ্ছে।

ফ্যান -গুলি এ ফ্যান -গুলো দেখা যাচ্ছে আর আ-আ- দ দরজায় খুব সুন্দর কারুকার্য দেখা যা--

আ-আ-র গা আকাশের রং নীল দেখা যাচ্ছে। পাশে একটি বাড়ি দেখা যাচ্ছে। যেটা-আ পুরোটা সম্পূর্ণ হয়নি। আর সামনে একটি বাইক দেখা যাচ্ছে।

ভাঙাচোরা গেট দে পাওয়া যায় এটি সরকার সরকারি কার্যালয় এর কোন একটি গেট বলে মনে হয় আকাশ।

একটি পড়ন্ত বেলার ছবি দেখতে পাওয়া যাচ্ছে আকাশে অনেক রংয়ের খেলা দেখতে পাওয়া যাচ্ছে।